এখানে বড় একটি পাকা উ বিল্ডিং এবং বিল্ডিং টি উ উ বড় একটি গেট গেট টি উ-ম-ম লাগানো রয়েছে এবং বিল্ডিং টির সামনে দুটি উ-ম-ম লোক বসে রয়েছে।

এখানে একটি উ-ম বড় উ-ম উ-ম দোকান এবং দোকানের মধ্যে অনেকগুলি ফুলের ঝাগ আছে এ-রয়েছে এবং এখানে একটি ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

এখনে একটি বড় মাঠ এবং মাঠের পাশে একটি রাস্তা ও রাস্তার পাশে একটি বর গেট।